আহ কোনোদিন আহ মানে আজকের এই discussion টা খুবই fruitful হলো। okay thank you ধন্যবাদ। okay okay bye ঠিক আছে thank you bye bye আমার ছেলে চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী ছিল একথা টার জীবন সমন্ধে পর্বে সূত্রে বলেছিলে। এক অবধান যাদের কাছে তিনি এ কথা বলেছিলেন তারা তরুণ সংসার জননীকে দেখতে তারা এসেছিলেন উত্তর কলকাতার বিবেকানন্দের জন্মভূমিতে তখন অবশ্য তিনি ইহো লোক এ নেই কাল থেকে মুক্তি রাষ্ মানুষের সংসার ত্যাগ করে সন্ন্যাসের মতো ধর্ম গ্রহণ করেছে। এ সংসারের মায়াবন্ধনে তারা না ভালো চোখে দেখেনি I থাকতো যারা জঠর থেকে ভুমিষ্ট যারা তাদের জন্য কোনো অসহায় শিশুর জীবন রক্ষা করে তাকে কি কোনো অবস্থাতেই বৈরাগ্য ত্যাগ করা সম্ভব অভিজ্ঞতা ছাড়া প্রশমিত করার জন্য সন্ন্যাসীর পথ নিজের সন্ধান নিজেদেরই করতে হয়। সঙ্গে সঙ্গেই সম্পর্ক চির তরে বিচ্ছিন্ন হয়ে যাইকার্যত এই, আর তার শ্রদ্ধা কিন্তু সন্ন্যাসী ও মানব গর্ব ধারিনি জননী রিন্ এমন মুখমের আহবান সে যতই ভিন্ন ভিন্ন বিশিষ্ট্য মা ও সন্তান কোনো দিকেই সম্পূর্ণ অবসান ঘটায় I তাতে সফল হয়নি এ খানে সন্ন্যাসী বিবেকানন্দ নিজেই ব্যাখ্যা করেছেন সন্ন্যাসী অর্থ হল সম্পূর্ণ মৃত্যু কে ভালোবাসা আত্মহত্যা নয় বরং যথাসম্ভব নিজেকে নিজেকেই সর্বোত্ত ভাবে তিলে তিলে I পরের মঙ্গোল এর জন্য সাধন করা এর পাশাপাশি উত্তর কলকাতা তার প্রতিবেশী মহাকবি সে না বৈরাগ্য সাধন মুক্তি সে আমাকে নয় সে অসংখ বন্ধনের মাঝে মুক্তির স্বাদ গ্রহনের জন্য সত্য সন্ধানের, এই বার বার জীবন অভয়া চব্বিশ বছর বয়সে যে প্রতিবেশী বৈরাগ্য হয়েছে সব বন্ধন ছিন্ন করেছিলেন বিশ্ববাসী শোনালেন অন্তকালীন উল্টোপথে যাত্রী সমর্থন বন্ধন থেকে অনাসারে মুক্ত হলেও এবং অতীতে বন্ধন অস্বীকার করার যথেষ্ট সুযোগ পেলেও তারা ওতে রাজি হলেন না যদি তন্ময় কালীন দৃষ্টিতে কারো, কারণ মনে হলো তিনি ঘ ঘটনাটি বিচ্ছিন্ন মধ্যে পড়েছেন আত্মসুল্লতার সম্পর্কের মধ্যে হলেও যে মানব সন্তানের অটুট বন্ধনকে অস্বীকার করে না সে কি বিপদগামী না

এসময় এমন এক করে যিনি সংসারে কঠিনতর প্রশ্ন কে এড়িয়ে না গিয়ে বৈরাগ্য প্রেম কে মধ্যে সহবস্থান করে অসম্ভব কে সম্ভব করেছিলেন সংবাদটি সন্ন্যাসীদের গাজীপুরের করতে দেখে একজন মন্তব্য করেছেন সন্ন্যাসী বিবেকানন্দ উত্তর দিয়েছেন সন্ন্যাসী হইয়াছি বলে দেহটা বিসর্জন দিয়ে প্রকৃত সন্ন্যাসীদের সাধারণ হৃদয় অপেক্ষা আরো অধিক কোমল হওয়া উচিত। হাজার হাজার লোক কেমন মানুষ তো বটে তারপর সে অচিন্ত্য পথে যে সন্ন্যাসী হৃদয় পছন্দ করতো তো যদি আমি সেই সন্ন্যাস গ্রহণ করিনা এই জন্য শত সহস্র বছরের ইতিহাসে মানুষের এতটুকু আমার এ ভয়ে আর কেউ চলা করতে সক্ষম হয়েছিল বলে আমার জানা নেই কিন্তু সাধারণ মানুষে আমরা গিয়ে কোনো কঠিন কাজ করতে গেলে আমরা কিছু নথি খুঁজি। নথি ছাড়া বিশেষণ হলো সাধারণ মানুষের সেখানে কিছু উদাহরণ নয়। তাই বাধ্য করে বিবেকানন্দের জন্ম তে ও অষ্টশতকের এই এই পর্যন্ত তরুণ বয়সে সংসার ত্যাগ করেছিল। এত কম সময় বিয়ে বিয়ে করতে গিয়েছিল দুজনেই প্রভুর আনুগত্য জগৎ ও জগৎগুরু সম্পূর্ণ মাকে ভালোবাসতো ভীষণ তার জন্য তাকে যে কঠিন পরিস্থিতি হয়েছিল তার দুজন যথা সময়ে এই লেখা এই সব করবে সেই সঙ্গে এমন তা স্মরণ করিয়ে সন্ধানের যা হয় তা প্রকাশ করা জন্য মাকে সত্যকে যে করতে না পারে আরো মাতৃপূজা এই দেশে সাধারণ প্রকাশ্য স্বীকৃত কিন্তু এযুগে সমাজে প্রায় তেমন প্রেমী মাতৃ প্রেমী মাতৃ পূজারী মন চরিত্র বৈরাগ্যতার যত দূরত্বে দাঁড়িয়ে প্রণাম জানাতে হবে একটি বারো সন্ন্যাসীর গল্প এত্ত সুন্দর সম্পর্ক সন্ন্যাসীর চলন ভালো না অস্বীকার করতে রাজি হয়েছে I এই একটি সাধারণ মানুষের স্বপ্নের বাড়ি কিন্তু এই সংসারে বিয়ে করলে হন এবং করা আমাদের এই সিংহাসনে আরোহন করতে এবং এই ওঠা আমাদের পরম পূজনীয় সন্ন্যাসী হয়ে ভুমিষ্ট হয় নি কেউ কেউ চব্বিশ বছর বয়সে হয়েছিল তার আগে সহজ স্বাভাবিক এই আবহামান কাল থেকে সংসারে প্রমান দেয় বলাটা আচ্ছা হবে না আপনাদের তখন কার ছবিতে এ টা একটি সুখবর চেনা না থাকলে পরবর্তী জীবনে মায়ের প্রতি ভাই বোনদের প্রতি প্রবল টান এবং কর্তব্য না করতে পারা করার মতো বংশের ঠিক ও কর্তব্য না পারে তাহলে কঠিন হয়ে করতে পারে এবং কাকে কার তিব্ব হয়ে উঠেনি উপমা চেরা পার্থক্য ব্যার্থতা এমন কেন মনে হয়েছে আমরা খোয়াম নাম করবো অনুসন্ধান করবো যে সংসার দিলে তাকে সোনার সংসার বুজতে হবে না যা নামটা আমাদের আপত্তি নাই কিন্তু পরবর্ত্তী এ টিতে আমরা এ পর্যায়ে আমরা প্রমান পেয়েছি দাসী এসে একতলা থেকে উঁচু গলায় বিশেষ বিজয়ই চলে ডাক নাম বিলু মায়ের গলা শুনে ছেলেটা শিগগিরি নেমে এসে নিচু গলায় চোলে গেলেন সেই জামা যিনি বলেছিলেন ছেলেকে শিক্ষিত আর এখন সেই সব কথা সব দেশের সব মায়েরা তার ছেলে কে বলে থাকেন। এবং বিদেশী ভক্তদের মনে থাকে যে সম্মান সে লাভ করেছে ইংরেজিতে আমরা বিভিন্ন রচনা তার ইঙ্গিত পেয়েছি যা একজন ভদ্র লোক বলেছিলেন ছোট বেলায় শিশুকে সামলানোর জন্য একজন না হলে দুইজন পরিচালক সেই সুখে তার মায়ের কাছে চিরদিন বিদে থাকলে বিলে অথবা বিদেশ ঠিক করবে তিনি হলেন তা আমাদের জানা নেই। তবে বিদেশের নামটা যে প্রচলিত ছিল তা পরবর্তী এটি তাই সে সময় নিয়মিত ছিল যে সেটা আমরা জানতে পারি। একজন পশ্চিমের ভক্ত কিছুটা উত্তেজনার সঙ্গে গোপন খবর জানার জন্য তাইবা বা সন্ধান বিবেষক ব্যাপারটা টা কিন্তু খব কম জানে কথা যখন উঠবে তখনবলে রাখা ভালো বিলু জ্যেষ্ঠ পুত্র ছিলোনা যদি পরবর্তী কালে তাকে বরং যে সমস্ত দায়িত্ব মাথা পেতে নিতে হয়েছিল সংসার চালু হলেসে বিরাট মানুসিকতার দায়িত্ব তিনি কোনো দিন সার্থক বলে নতুন সরিয়ে দিয়ে চোখ বন্দ করে থাকতে পারেনি এই পৃথিবীতে সন্ন্যাসী একটি পরিবারে দুর্ভাগ্য যা সংকট ও তার বিস্ময়ে এবং করেছে টের ডাক নাম ছিল বিলু সে মানুষটি দীর্ঘ দেহি এবং তাকে মা তার দত্ত বেঠে সাদা তার একটা মানুষ করা গেলো ভাইবোন শিক্ষিত থাকেনা মহলে জুড়ে সকলে ভাইবোন সন্তান ভূমিষ্ট হউয়ার প্রথম সপ্তাহতে অকাল মৃত্যু হওয়ার পর তার সমন্ধে তেমন কিছু জানা যাই না

কত প্রথম সন্তান আট মাস দোষে মারা গেছে সামনে বছর কোনো প্রমান সোহো সম্ভব হয়নি কোনো সম্ভব হলে পুত্র সন্তান না কন্যা তার নাম পর্যন্ত জানা যাই না তার মত কন্যা টি আড়াই বছর বেঁচে ছিল কি সন্তান হারানো সন্তান টি বাইশ বছর হলো তেমন কিছু খবর পাওয়া যায়না সন্তানটির নাম পর্যন্ত জানা যায়না এক সময় সারাদিন ভিটেতেই বসবাস করতো তার সবচেয়ে ছোট ভাই হিন্দু নাথ এক জায়গায় কোনো প্রতিবছর স্বর্ণময়ী দেবীর মতে দশ টাকা পাঠিয়ে দিতেন I রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যের শিষ্য গণ যত দিন জীবিত ছিলেন তত দিন ওই চাঁদা দোলেশ্বরী দেয়া হয়ে ছিল নয় বৎসর বিয়েতে যখন জন্ম গ্রহণ না হয়ে যখন সময় এই টাকা নিয়ে যেতেন ধলেশ্বরী পঞ্চম সন্তানের মৃত্যু বছর যথেষ্ট সন্তান ইচ্ছে মতো বিশ বছর সপ্তম সন্তানটিকে আঠারো থেকে উনিশ বছর অষ্টম থেকে পঁচিশ বছর নবম দশম শেষ দুই থেকে অষ্টআশি বছর এবং একাশি বছর জীবিত ছিল মাইন্দ্রনাথ জনমতে মতামত প্রকাশ করেছেন I সে সময় তার জন্ম একই august এ হয়েছিল এই সাত তারিখে ধলেশ্বরী উম পরিবার কিছু সংখক সংবাদ বিক্ষিপ্ত ভাবে পাওয়া গেলেও বিস্তারিত বিবরণ তেমন কিছু জানা যায়নি দায়িত্ব মুখ খোলেনি নিঃসন্দেহে গ্রহণ করেছিল সে জানা যাই যে উত্তকরণ বেশ কিছু পুনর্বাসন উম করেছিল তাদের দেয়া নতুন দিয়ে অংশ গ্রহণ করে জন্য সে তা বিবাহ করেনি বিশ্বস্ত সূত্রে কিছুসংখক আরো কিছু জানা যাই যে হুম নামচিকা এবং অন্য একই সূত্রে জানা গিয়েছিলো খোকা পরিচিতি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার পড়ালেখার কি অবস্থা? এই যে আমার পড়ালেখা চলছে কোনো রকম honours third year চলছে আর কি আচ্ছা আপনি কোন subject এ honours করছেন? বর্তমানে ব্যবস্থাপনা নিয়ে honours করছি। আচ্ছা আচ্ছা আহ আপনি তো সব সময়ই হচ্ছে মনে হয় commerce এ ছিলে না? হ্যাঁ আমি সেই nine থেকে এই পর্যন্ত commerce এ আছি।

উম বর্তমানে দর্শন city college এ আছি। আচ্ছা আহ দর্শন city college টা মনে হয় তো খুব ভালো একটা college তাই না honours এর জন্য? হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো মানে honours এর সব college এই জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভিতরে সেই হিসাবে ভালো আর কি। আচ্ছা ও আপনার বাসা থেকে কি college অনেক দূর?

ও আপনি কি বাসাতে থেকে পড়ালেখা করেন না hall এ থাকেন? উম বাসা থেকেই যাই সর্বোচ্চ পঁয়তাল্লিশ minutes লাগে মানে direct রাস্তা তো মানে main road এ উঠলেই যাওয়া হয়ে যায়। main road কাছে। আপনাদের কি college এ regular class করতে হয়? আমি first year এ regular class করেছি second year এ ওইটা করোনার জন্য মনে করেন তো gap গেছে দুই বছর মতো আর third year এ ওইটা মনে করেন এখন যে যার মতন ব্যস্ত সবাই তো আর ওই ভাবে class করে না। হ্যাঁ তো হচ্ছে তো হচ্ছে এই যে class না করলে আপনাদের কোনো problem হয় না? মানে হচ্ছে আমাদের যেমন attendance এ একটা marks থাকতো। তা অনেকখানিক marks থাকতো আমি এখন ভুলে গেছি উম মানে কত Five বা ten, five marks মনে হয় আমাদের attendance এ থাকতো আপনাদের এরম কিছু নেই? না আমাদের attendance এ marks নেই কিন্তু আমাদের ওই যে in course পরীক্ষা আছে ওটায় attend করা লাগে ওখানে mark আছে। আচ্ছা আচ্ছা আপনাদের in course পরিক্ষাটা কি মানে কত দিন পর হয়? মানে একটা sir class নিয়ে নেওয়ার পরেই হচ্ছে যে topic টার উপরে class নিলো সেটারই in course হয়ে যায়? নাকি কেমন? না না বছরে দুইটা in course হবে আর একটা test পরিক্ষা হবে। মোট তিনটে পরিক্ষা হয় এই ও আচ্ছা এরকম নিয়ম ধরা তাহলে তো মানে বেশি কষ্ট না। আমাদের ছিল কি আহ হচ্ছে যেই sir যেই topic টা পড়ানো শেষ করতো সেই topic এর পরেই একটা in course দাও। তো আমাকে মানে প্রতি মানে প্রতিদিনই আমাদের in course থাকতো বলতে গেলে। হ্যাঁ ওইটা আপনার ওই পরিক্ষার মতো মানে সাপ্তাহিক পরিক্ষার মতো তাই তো?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 আপনি কি science এর কোনো subject এ ছিলেন নাকি? না না আমি হচ্ছে english এ honours করেছি উম ইসলাম university থেকে। ভার্সিটির কথা তো আলাদা ভার্সিটিতে assignment তারপরে assignment এ আলাদা marks থাকে তারপরে আপনার attendance এ mark আরো অনেক জায়গায় অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ মানে এই কারনেই তো বলছি যে মানে অনেক একটা অসুবিধা জনক অবস্থায় থাকতাম। মানে কখনো আমরা class চাইলেও bunk করতে পারতাম না। সেটাই আর, আর এখন শুনছেন যে মানে আমি শুনছিলাম যে সম্পত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে force দিয়েছিলো মানে যাদের ফেইসবুক page এ উঠিয়ে দেবে আর কি মানে সাধারণ college থেকে honours তারা উঠিয়ে নেওয়ার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

তারপরে এই এতো ছেলে মেয়ে এরা honours টা পড়বেটা কোথায়? এইটা তারা ওইভাবে বলেনি তবে আমি ধারণা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের under এ যেমন সাত college আছে না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

কিন্তু আমার মনে হয় যে এই যে under এ দিয়ে দেওয়া এটা খুব ভালো একটা সিদ্ধান্ত না। আপনি মানে দেখতেই পাবেন সাত college এর অবস্থাটা কি ওরা ঢাকা university র নিজেদেরই একটা কার্যকম থাকে নিজেরাই অনেক ব্যস্ত থাকে। এর পর এদের সাত college এর দায়িত্ব নেওয়াটা খুবই কঠিন। এই কারণে কিন্তু এরা শিকার হয়। তারপর এদের পড়ালেখার পদ্ধতি একদম আলাদা ওদের পড়ালেখার পদ্ধতি একদম আলাদা তো প্রশ্ন যখন এরা করবে তখন কিন্তু কিছুতেই দুইটা একসাথে মিলবে না। মানে খুবই খারাপ একটা অবস্থার শিকার হয় ছাত্রছাত্রীরা। হ্যাঁ আমাদেরও একটা বন্ধু আছে সাত college এ সে বলে মানে আমার আর তাদের syllabus একই সব কিছুই একই শুধু তাদের পরিক্ষার প্রশ্ন করে ঢাকা বিশ্ব বিদ্যালয় আর ওদের সমস্যা হয় মূলত আপনার পড়ায় আছে ওদের আছে ওদের sir রা পড়ায় কিন্তু প্রশ্ন করে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের sir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 তো আসলেই এটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় ওই student দের জন্য।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

এবার sir রেরা যে ব্যাপারটা পড়াতো আমরা class এই বুঝে ফেলতাম যে sir মনে হয় এই ব্যাপারটার প্রতি দুর্বলতা আছে এইখানে একটু জোর দিতে হবে। তা আমাদের জন্য আসলে পরিক্ষা দেওয়াটা একটু সহজ হতো। হ্যাঁ আবার এখন শুনছি যে আপনার SSC, HSC সব কিছু নাকি উঠাই দেবে আর কি দিয়ে

তা জানি না ওইটা উঠাই দিচ্ছে sir রা নিতে চাইছে না। আহ আমার মনে হয় উঠাই দিতে চাইছে যে আমাদের guardian রা মানে বাচ্চাদের প্রতি প্রচুর pressure দিয়ে ফেলে SSC পরিক্ষার আগে তারা বাচ্চাদের একদম আটকায় ফেলে মানে খুব মানে pressure দেয় এতে বাচ্চাদের মানসিক একটা স্বাস্থ্যের ক্ষতি হয় এই কারণে মনে হয় চাইছে যে অত ছোটো বয়স এ পরিক্ষার চাপ না দিয়ে আর একটু mature হলে এরকম একটা বড়ো একটা পরিক্ষায় তাদের বসাতে আমার যেটা ধারণা। উম আপনার ধারণাও ঠিক আছে কিন্তু এমন করলে কি বাচ্চারা ওইভাবে কি আর পড়ালেখা করতে চাইবে? আমারও তাই মনে হয় বাচ্চারা এমনিতেই পড়া লেখা করে না তারপর যদি পরিক্ষা উঠাই নেওয়া হয় তাহলে ওরা পড়বেটা কিসের জন্য? হ্যাঁ তারপরে আপনার শুনছি হচ্ছে নবম শ্রেণী থেকে মানে বিভিন্ন বিভাগ আছে না যেমন বাণিজ্য শাখা উম তারপর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 তার বাবা মাই সাধারণত হচ্ছে choose করে দেয় যে সে কিসে পড়বে? যেহেতু তার maturity টা তখনও grow করে না।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

মানে এই decision টা নেওয়া যায় যে intermediate এ এসে যদি মানে এই বিভাগ পরিবর্তনের ব্যাপারটা থাকে তাহলে সেটা সুবিধা হয় যে তখন সে choose করলো তখন সে একটু mature হলো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 হ্যাঁ তবে আমি আর একটা জিনিস দেখছি যে আছে অনেকে দেখি family র পেছনে পরে আর কি family থেকে জোর করে যে তোমার science নেওয়া লাগবে।

আমি দেখেছি অনেক মানে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এই কারণে অনেকেই দেখি ঝরে পরে মানে তারা কোনো রকম তো SSC pass করে কিন্তু inter level এ এসে দুইবার পরিক্ষা দেবার পরেও তারা fail করে।

আচ্ছা আচ্ছা এই তো এই আর কি চলতেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থার তো মানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আমার মনে হয় এতো পরিবর্তনটা ঠিক না।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 তারপরে আপনার science মানে inter আর SSC দুই জায়গায় না থাকলে তো আপনার সে ডাক্তারিও পড়তে পারবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা অবশ্য মানে অনেকদিন আগে থেকে হয়ে আসছে তো আর এটা উম আহ মানে যদি subject এ ভালো না থাকে যে উম তাহলে না পড়ার এটা আমার মনে হয় ঠিকই আছে। তবে অনেকের স্বপ্ন থাকে যে ডাক্তারি পড়বো হয়ে ওঠে না তার জন্য হ্যাঁ মাঝে মাঝে কোনো একটা মনে করেন একটা অনেক ভালো student কোনো কারণে তার একটা খারাপ পরিক্ষা হলো তো হচ্ছে তার result টা খারাপ হয়ে যাওয়ার পর তার স্বপ্নটা আসলেই ভেঙে যায় এটা আপনি ঠিক বলেছেন। জি আমার একটা friend ছিল ওমন তা ওর সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল ও বলছে যে আমার এই সমস্যা আমি তো ডাক্তারি পড়তে যাচ্ছিলাম তা আমি তো এইজন্য পারলাম না তাই আমি আজকে আপনার nursing ভর্তি হয়েছি এখন আচ্ছা আচ্ছা আহ কি আর করার

কারণ এতো পরিবর্তন হাওয়ায় ফলে আমাদের বাচ্চারা ঠিক খাপ খাওয়াতে পাচ্ছে না। এবং teacher রাও বুঝতে পারে না। প্রতি বছর এতো change হলে মানে সবার জন্য মানিয়ে নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ছে। হ্যাঁ আমাদের তো তেমন ভালো ভালো শিক্ষকও নাই যে একটা school এ কিংবা একটা এলাকায় দেখবেন একটা math teacher ভালো কিংবা একটা অন্য subject এর sir ভালো কিন্তু বাকি গুলো কিন্তু অনেক সমস্যা। তারাই নিজেরাই বোঝে না কি পড়ায় তার ছাত্র ছাত্রীদের কি পড়াবে? না না এরকম ছিল আগে কিন্তু বর্তমান সময়ে কিন্তু মানে যে সব teacher শিক্ষক নিয়োগ গুলো হচ্ছে আমার মনে হচ্ছে যে অনেক ভালো মেধাবী শিক্ষকই নিয়োগ হচ্ছে। আপনি মনে হয় আগের কথা বলছেন কিন্তু

হ্যাঁ এটা ঠিক এমন ভাবেই নিয়োগ দিচ্ছে এখন তারপরে ও কিছুটা gap থেকে যায় যে দু দিন পর পরে সব কিছু system change করে আর কি সেই জন্য।

তো আপনার পড়ালেখা শেষ করে মানে কি করার ইচ্ছা? দেখি পড়ালেখা শেষ করে আপাতত একটা কোনো কিছুতে ঢুকে তারপরে আপনার সরকারি চাকরির চেষ্টা করতে করতে, করতে থাকবো হয়ে যাবে একটা না একটা সময় কারণ হাতে তো time আছে পড়া শেষ করতে পঁচিশ বছর ছয় বছর time পাবো হাতে ছয় বছরের ভিতরে একটা না একটা line হয়ে যাবে।

আপনার একটা কাজ করতে হবে যে এখন থেকে আপনার হচ্ছে প্রস্তুতি নিতে হবে পড়ালেখার সাথে সাথেই আপনি একটা job পেয়ে যান। এই চিন্তা নিয়ে আগালে দেখা যাবে যে আপনি আপনার time এর মধ্যে একটা job পাবেন। এখন তো অনেক competition তো হচ্ছে এখন থেকে প্রস্তুতি না নিলে পরে চাকরির বাজারে টিকে থাকা খুব কঠিন। আহ না আপাতত তো নিজের চলার জন্য পড়াশোনা খরচ চালানোর জন্য কোনো একটা কাজে ঢুকে থাকতে হবে নয় তো ওইভাবে সম্ভব নয় আর এখন মনে করেন দেশের যা অবস্থা দ্রব্য মূল্যের উর্ধগতি একটা পরিবারই ঠিক মতো চলতে পারে না তাও অত বছর সময় family থেকে জীবনেও দিতে পারবে না আর কি। আচ্ছা আচ্ছা তো আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন আপনি tuition আহ করতে পারেন tuition ই করতে পারেন এখানে আপনি যদি

তো আপনি এখানে আপনার একটা উম মানে উম private পড়ানোর মাধ্যমে আপনার ওরকম একটা প্রস্তুতি হয়ে যাবে job এর একটা প্রস্তুতি হয়ে যাবে। হ্যাঁ সেটা যায় তারপরে মনে করেন গ্রামের দিকে private পড়ানো একটা ঝামেলা বাচ্চারা বাচ্চার family ঠিক মতো টাকা দিতে চায় না অনেকেই থাকে এই জন্য আমার ওই দিকটা কি ওই ভাবে করা হয় না আর করতে ভালোও লাগে না।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 তারপর আমি job এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবো। তাহলে কিন্তু মানে ব্যাপারটা আর ভালো হয় না এতো প্রতিযোগিতা থাকে তখন অত অল্প সময়ের মধ্যে আর টিকে থাকা possible হয় না। তো এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে হ্যাঁ ওইটা করলে আর কি অনেক দেরি হয়ে যায় আর দেরির কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর ওই সময় যেয়ে আর কি পড়া হয়ে ওঠে না আর একটা মানসিক pressure থাকে আপনার পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পরই আপনার প্রতি family র expectations বেড়ে যাবে আপনার চারপাশের লোকজন ভাববে ছেলেটা বেকার হয়ে কেন ঘুরছে? এখনো চাকরি পাচ্ছে না কেন? তখন আপনি একটা mental pressure থাকবেন। তো তখন নিজেকে গোছানোর সময় পাবেন না আপনি তার চেয়ে ভালো হয় এখন থেকে যদি আপনি নিজেকে গোছানো শুরু করেন তাহলে দেখবেন পড়ালেখা আহ শেষ হওয়ার পরপরই আপনি হচ্ছে নিজেকে গুছিয়ে ফেলেছেন। আর আপনি আপনার পছন্দ মতো একটা চাকরি জোগাড় করতে পেরেছেন। হ্যাঁ বর্তমান যুগে তো মনে করেন আপনার বেকারত্ব সব থেকে বড়ো একটা অভিশাপের মতো আর কি নেই মানে, এমন একটা সময় কারো আছে টাকা চাইলে কেউ টাকা দিতে পারবে না বন্ধু বান্ধব কিংবা family র কাছ থেকেও তো ওই ভাবে যায় না নিদিষ্ট একটা বয়স পরে হ্যাঁ এর জন্যেই মানিক আমি বলছি যে আপনি এখন থেকেই সব প্রস্তুতি শুরু করেন আমার মনে হয় আপনি gainner হতে পারবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা আপু বিদায় তাহলে আজকের মতো অন্য একদিন কথা হবে।

আল্লাহ হাফেজ আহ অনেকদিন বাদে একটা ভাল হিন্দি cinema দেখলাম commercial actually commercial ছাড়া এখন অনেক আহ cinema ই বেরুচ্ছে যেগুলো সত্যি অনেক ভাল মানে তারমধ্যে যে কাহিনী আছে যে অভিনয় আছে তা মানে commercial যে cinema গুলো হয় তার থেকে অনেক দেখে মানে অনেক ভাল লাগে সময়টা মনে হয় হ্যাঁ সময়টা দিলাম একটা ঠিকঠাক cinema দেখার জন্য কিন্তু so called যে commercial cinema গুলো সেগুলো যেন যতদিন যাচ্ছে ঠিক দেখতে ভাল লাগছে না তার কারন হ্যাঁ যদি কোনো particular কোনো অভিনেতার fan হয়ে যদি দেখ দেখ তালে হয়ত ঐ অভিনেতাটা কেই দেখার জন্য cinema টা দেখছ কিন্তু না কাহিনীটা ভাল লাগে না সেই level এর অভিনয় ভাল লাগে । তো তার থেকে বরঞ্চ যেগুলো commercial নয় সেই cinema গুলো ভাল লাগে । তবে হ্যাঁ এখন এই পাঠান যে cinema টা দেখলাম মোটামোটি ভাল লাগল। বিশেষ করে এর শাহরুখ খান এতদিন পর একটা cinema করল তো সেটারও একখানা মানে অনেকদিন বাদে এই test টা পাওয়ারও একটা ভাল লাগা ভাল লাগে । যদিও এই cinema টা নিয়ে অনেক controversy হয়েছে অনেককিছু হয়েছে কিন্তু তাও তা ঠিক আছে ঠিকঠাক cinema ভাল লেগেছে । মানে বিশাল একটা বিশাল ভাল লেগেছে এরম না মানে ভাল লেগেছে ভাল cinema ভাল অভিনয় ভাল গল্প তো

competition শুরু হয়েছে web series আর তিন ঘন্টার যে cinema তার মধ্যে একখানা competition শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে web series গুলো যদিও হয়ত অনেকগুলো part থাকে গল্পটা অনেকটা বড় হয় । কিন্তু দেখতে ভাল লাগে একটা অন্যরকম একদম web series এ যে অভিনেতা গুলো অভিনয় করছে তারাও মানে যারা সেরা অভিনেতা বলা যায় যারা তাদের মধ্যে সত্যি অভিনয় ক্ষমতা আছে। তারাই বেশিরভাগ তারা মানে তারা সবকটা অভির সে রকম অভিনেতাই web series করছে এবং সত্যি সেগুলো খুব ভাল হচ্ছে তবে bollywood এ থেকে

পুরো ভারতবর্ষ ব্যাপী যে cinema হয় তার মধ্যে south cinema মানে regional যে cinema এর মধ্যে ধরতে গেলে south এর cinema ই বেশি মানে খুব commercially খুব hit করছে এবং সত্যি কিছু কিছু cinema সত্যি খুব খুবই ভাল খুবই ভাল গল্প খুবই ভাল অভিনয় মানে দেখে সত্যি মন ভরে যাচ্ছে আর commercial এ সত্যি খুব ভাল commercially ই তারা

পুষ্পা RRR south region এর cinema গুলো মানে সত্যি অসাধারন

দেখতে গেলে মানে সত্যি খুবই ভাল করেছে। কিন্তু এরযে গল্প এর যে অভিনয় এর যে screenplay cinematography মানে অবাক করার মতন মানে খুব খুব ভাল তুলনা হয় না অতুলনীয় তারপরে একখানা আহ বই তোমার আহ দেখরাম হচ্ছে south এরই তার নাম যাই হোক নামটা ভুলে গেছি কিন্তু south এর কিছু cinema আছে যেগুলো